রাজমিস্ত্রির কাজের এখানে ঢালাই হচ্ছে পুরাই কাঠগুলি দেখা যাচ্ছে।

চারপাশে আবহাওয়াও পুরো ফাঁকা।

ঘরের ভিতরে দুটো চেয়ার রয়েছে।

উপরে একটি পোস্টার লাগানো আছে পোস্টার -টিতে একটি ছেলের ফটো দেখা যাচ্ছে একটি মেয়েরও ছো ছবি দেখা যাচ্ছে মেয়েটির চুলগুলো দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সুইমিং পুল রয়েছে পুলের ওপরে কিছু লোক বসে রয়েছে।

পিছনের দিকে কিছু বড় বড় গাছ দেখা যাচ্ছে।

সামনের দিকে একটি টে রয়েছে।

সাইড -এর দিকে জঙ্গল রয়েছে বিভিন্ন।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কসমেটিকের -এর দোকান রয়েছে।।

দোকানের ভিতরে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে।

চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

উপরে লাইন -এর তার রয়েছে।

আমরা দেখতে পারছি এখানে একটি পুকুর রয়েছে।

ছাদের দিকে একটি টাঙানো রয়েছে।

দূরে গাছপালা দেখা যাচ্ছে।

ফুলগুলো হলুদ কালল -এর ব্ল্যাক নীল হোয়াইট ।

সাইড -এর দিকে কিছু গাড়ি রয়েছে।

চারপাশে দেওয়াল রয়েছে দেওয়ালে বিভিন্ন ধরনের ডিজাইনিং রয়েছে।

সাইড -এর দিকে অনেকগুলো ফুলের মালা রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মহল রয়েছে।

উপরের দিকে আকাশ দেখা যাচ্ছে।

সাইড -এর দিকে তিনটির লোক দাঁড়িয়ে রয়েছে একটি লোক বাইক -এ বসে রয়েছে।

সাইড -এর দিকে গ্রীল রয়েছে।

সাইড -এ একটি রেড কালার -এর দরজা দেখা যাচ্ছে।

ভিতরে দোকানে একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

উপরে কিছু বেলুন লাগানো রয়েছে ডিজাইনিং -ভাবে।

নীচের দিকে বিভিন্ন ধরনের গাছের টব রাখা আছে টব -গুলো নতুন তৈরি হচ্ছে।

উপরের দিকে কিছু টপ সাজানো ও ঝুলানো আছে নীচের দিকে কিছু ছোটো ছোটো গাছ লাগানো আছে।

লোকগুলো বসে রয়েছে খাবার খাওয়ানোর জন্যে খাবারগুলো হচ্ছে চিকেন বিরিয়ানি ।

বিল্ডিং টির সামনে একটি রোড রয়েছে রোড এ দুটো লোক দাঁড়িয়ে রয়েছে সাইড এ একটি মহিলা রয়েছে।

তার পাশে রাস্তা দেখা যাচ্ছে।